ফুলের গাছ টাস লাগানো রয়েছে। রেলিংয়ের সামনে অনেকগুলো বাইক দাঁড় করানো রয়েছে। বাইক সাইকেল --

ওখানটো বাইক দাঁড় করানো রয়েছে-এ বড় সড় রাস্তা দিয়ে অনেকগুলো গাড়ি যাতায়াত করছে-এ --

এটা একটি সবজির দোকান এখানে বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে।

মনে হয় এটি একটি টেক্সি-ই স্ট্যান্ড এখানে--

অনেক গুলো টেক্সি রাখা রয়েছে। আর আর একটি টেক্সি রাখার জন্য চালি করা হয়েছে।

দুটি ঝাউ গাছ লাগানো রয়েছে একটি । ইস্কুল - এর পেছনে একটি বড় দেখে ফুলের গাছ রয়েছ--

এটা একটি চৌরঙ্গী রাস্তা এটা এই চারিদিকে রাস্তা রয়েছে।

চারিদিকে ঝরঝর মানে এটা অনেক ধরনের টোটো অ চলছে দেখা যাচ্ছে--

মেয়েদের ঢোকার জন্য এখানে অপর একটি গেট দেখা যাচ্ছে এতে লেখা আছে একটি পোস্টার টাঙ্গানো আছে পোস্টের -এ লেখা রয়েছে--

এটা একটি পার্ক । এখানে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলা করতে আসে পার্ক -টি বেশ সুন্দর।

মনে হয় এটি একটি মসজিদ তৈরি করছে গম্বুজ আকৃতি মসজিদ টা মসজিদটা বেশ--